এই ছবিতে দেখা যাচ্ছে একটি আ দুটি বিল্ডিং রয়েছে একটি গাড়ি রয়েছে দুটি গাড়ি রয়েছে তিনটি গাড়ি রয়েছে বিভিন্ন কালার এর আবার এই পাশে রাস্তাটা একটু ফাঁকাই দেখা যাচ্ছে ।